বেশ মজা হয়েছে উনু ফুনু খেললাম আমরা। সকালবেলা নামলাম, ওখান থেকে গাড়ি করে গেলাম। hotel এ গেলাম। তারপর মোমো জানিসতো দার্জি লিংপাহাড় মানে মোমো আর ম্যাগি famous

মোমো-ম্যাগি না খেয়েছ তো পাহাড়ের feel পাবে না। তো গেলাম ওখানে। হ্যাঁ হ্যাঁ খেয়েদেয়ে বেশ মজা হলো। হোটেলে গেলাম। তো তখ সেই দিন কিছু করিনি হোটেলে যেতে যেতে দুপুর হয়ে গেছে। তারপরে ওই গ্যাংটকের মেল্ road এ একটু ঘুরলাম shopping টপিং করলাম সবার জন্য। তারপর তার পরের দিনই মানে একটা বন্ধুর জন্মদিন ছিল ওখানে বুঝলি? কেক-ফেক নিয়েছি রাত্রিবেলা কাটব-টাটবো বলে। এইবার ও treat দিলো আমাদের। কেক-ফেক নিয়ে এসে hotel এ গেলাম। এইবার রাত্রিবেলা খাওয়া-দাওয়ার পর সবাই মিলে আবার কেক-ফেক কাটলাম, ওর birthday celebration করলাম। তার পরের দিন আর ঘুরতে গিয়ে এমন একটা কি বলতো এইবার ঘুরে একটা জিনিস শিখেছি। যেমন মজা করেছি

মানে হয় spot ঘোরার চক্করে এই তোর ভোরবেলা চারটের সময় উঠো। মানে আমাদের driver রা এসে আমাদের phone করছে। আমাদের ওঠার কোনো তাড়া নেই। driver phone করে করে তুলছে আমাদের জানিস না। মানে সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠতে হচ্ছে। ওই ঠান্ডার মধ্যে স্নান করো। তারপরে লাচুংয়ে গেলাম। গ্যাংটক থেকে লাচুং মোটামুটি তোর ছয় সাত ঘন্টা লেগেছে আমাদের যেতে। পুরো একটানা। মানে কি বলবো। আর সব থেকে বড় কথা জানিস কি হয়েছে মানে নিজে করে নিজে হাসি পাচ্ছে। নিজেরই হাসি পাচ্ছে। তোর যে bridge গুলো হয় না video তে হয়তো দেখেছিস যে কাঠের bridge গুলো হয়। এইবার আমরা রাত্রিবেলা যাচ্ছিলাম মানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে বৃষ্টি বৃষ্টিও হচ্ছে বা সবাই গাড়িতে ঘুমাচ্ছে। আমি জেগে রয়েছি। এইবার হঠাৎ করে বলছে যে border cross করলাম border cross করলাম মানে সিকিমে ঢুকছি আমরা। north সিকিমে। তো border cross করেছে। এইবার গাড়িটা bridge এর উপর দিয়ে যাচ্ছে। এইবার না লোহার যে উঁচু bridge টা তো ধূপ ধাপ ধূপ ধাপ করে আওয়াজ হচ্ছে। এইবার আমি মনে মনে ভাবছি কি বাবা এই মাত্র border cross করলাম, আর এখুনি গুলির আওয়াজ মানে এখুনি মরে যাবো মনে হচ্ছে। আবার কিছুক্ষণ পর আমি বুঝতে পেরেছি যে না ওটা bridge এর আওয়াজ। বলে একা একাই হাসছিলাম। তাও ওটা নিয়েও পরে সবাইকে বললাম। সবাই মিলে হাসাহাসি করলাম। আর ভাই বিশ্বাস করবি না মানে গুরুমমাল লেকে গেছি আমরা, গিয়ে আমি দশ second প্রর্যন্ত দাঁড়াতে পারিনি।

এতো অক্সিজেনের পরিমাণ কম আমার সাথে সাথেতো মাথাটাথা ঘুরে চোখমুখে অন্ধকার আমি গাড়ির মধ্যে ঢুকে বসলাম। আমার একটা বন্ধু ছিল ওষুধ-টশুধ দিলো। খেয়ে একটু বসলাম। এইবার দেখ অতো সুন্দর একটা জায়গায় গেছি photo না তুললে হয়? মানুষের একটাতো photo দরকার হয়। ওষুধ-টশুধ খেয়ে একটু নিশ্বাস নিয়ে আমি বলছি না একটা photo তুলতেই হবে। গিয়ে দাঁড়িয়ে একটা photo তুললাম। একটা photo তুলে আবার গাড়িতে ঢুকে গেছি। কোথাও গিয়ে যদি photo ই না তুলি তাহলে কি হলো আর একটাতো স্মৃতি দরকার না? একটা স্মৃতি না হলে কিভাবে হবে? তো সেই রকম একটা photo তুলেই সাথে সাথে আবার ঢুকে গেছি আর যত উপরে দিকে উঠছি না ততো আরও মানে bathroom পাচ্ছে বরফে জন্য। আর পুরো ভাই কালা পাথরে গেছি তার আগের দিন বৃষ্টি হয়েছে মানে একদম fresh বরফ পড়েছে। আমরা ওখানে দাঁড়িয়ে রয়েছি। রীতিমত হাঁটতে না ওই ঘুড়ি ঘুড়ি দেখবি আমাদের emoji আছে না বরফের emoji টা।

যেটা হোয়াটসঅ্যাপে আমরা দিই। তো পুরো ওই রকম ছোট ঘুড়ি ঘুড়ি ঘুড়ি ঘুড়ি বড় খাদেরর মধ্যে বসছে। মানে একটা আলাদাই। আগে একবার গিয়েছিলাম আমি দার্জিলিংয়ে। কিন্তু তখন না মানে বরফ হয় না অনেক দিনে বরফ থাকলে সবাই যাতায়াত করে দেখবি মানে যেহেতু ওটা একটা tourist spot ওখানে কাদা-ফাদার মতন নোংরা হয়ে যায় বরফ। কালো কালো type এর। কিন্তু এটা পুরো একদম সাদা আর এত সুন্দর তোকে আমি যদি আমার হোয়া ফটো আছে আমি তোকে হোয়াটসঅ্যাপে পাঠাবো ওখানে। এতো সুন্দর তুইও আমি বলবো তোকেও ঘুরে আসতে। দেখ খুব একটা বেশি budget না। আট ন হাজারে মধ্যে হয়ে যাবে per head যদি নিজেরা নিজেরা plan করে যাওয়া হয়। সেটাই কিছু একটা মানে কোথাও যাওয়ার জন্য না আগে থেকে ভালো করে planning করতে হয়। যে এই এই জায়গাগুলো ঘুরবো। কত কি খরচা হতে পারে, এর মধ্যে হয়ে যাবে। আরে শোন্ না আমার দাদাতো মানে দাদার সাথেই কথা হচ্ছিল আরকি। ও বলছিল ঘুরতে যাবে ঘুরতে যাবে। actually তো ওতো ছুটি পায় না। ও পুলিশে job করে।

এইবার যদি ছুটি পায় তাও বলছিল দার্জিলিং ঘুরতে যাবে। এ দেখা যাক কি হয়। আচ্ছা তুইও যাচ্ছিস দাদার সাথে? হ্যাঁ এইবার দাদা বলতে আমরা family রা মিলে যেতে পারি। ধর আমি, মা-বাবা, দাদা ভাই, মাসি মনিরা সবাই মিলে যেতে পারি তাহলে। হ্যাঁ, আমি বলবো ঘুরে আয় খুবই সুন্দর জায়গা। আমার খুব ভালো লাগবে। কিন্তু আমি ভাবলাম গরমকালের থেকে না তুই একটু ঠান্ডা শীত শীত time এ গেলে আরও বেশি ভালো হয়। মানে আমাদের এখানেতো আর ওখানটা আরও বেশ একটা জমকানো ঠান্ডা। দার্জিলিংয়ে ঠান্ডা বরফ-টরফও পাবি। বেশ ভালো লাগবে। দেখি তাহলে দাদা ভাইকে বলব যে, এর মধ্যে না গিয়ে তাহলে নভেম্বর ডিসেম্বরের দিকেই তাহলে মানে যাতে যাওয়া হয়। হ্যাঁ এইবার দেখ ও ছুটির দ্যাখ এক তোর দাদা ভাই কিসে কাজ করছে, কিসে job করছে? ওতো SI ওতো SI এ job পেয়েছে না গত বছর।

হ্যাঁ আমিতো এইতো MA first year complete হলো। এখন second year start হবে। এখনো result বেরোয়নি তো তোকেতো বললাম বারো তারিখে পরীক্ষা শেষ হলো।

ওইতো তোদেরতো হ্যাঁ ভালোই করেছে result বেরুনোর আগেই ঘুরে আয়। result খারাপ হলে আবার তোর মাতো এমনিও একটু বকবক করবেই। এই aunty শুধু পড়াশোনার জন্যই aunty শুধু পড়াশোনার পিছনেই একদম লেগে রয়েছে তোর। তুই যেন ভালো পড়াশোনা করিস, এই করিস, এই করিস।

দেখ ভালো করে ঘুরে আয়, আর আমি বলবো যদি ইস্ মানে সম্ভব হয় তুই মানে শীতের দিকটায় যা। শীতে দিকটাই বেশ ভালো ঘোরার জন্য দার্জিলিং আমার মনে হয়। এই সময় না গরম কাল। ঐখানটা মোটামুটি একটা sweater তোর পড়তে হবে না। এইবার ঠান্ডা জায়গায় গিয়ে যদি sweater না পড়িস তাহলে কি ভালো লাগবে বল।

কথা বলবো যদি দিঘায় যাওয়া যায় তো যাব। আর এর মধ্যে আর তারপরে না হয় নভেম্বর ডিসেম্বরের দিকে দার্জিলিং যাব। আমার খুব ইচ্ছে যাবার দার্জিলিং। তাহলে আর দার্জিলিং ফারজিলিং যাওয়ার আগে দেখ আমাদের শান্তিনিকেতনের trip টা হয় না কি। কয়েকজনকো আমিও বলি, তুইও বল। যদি হয় ভালো করে তোর free time কখন আছে বল যে এই date এ। বেশিতো দু তিন এর জো ব্যাপার হয়তো। যেতেও বেশি time লাগবে না। সকালে গেলে বিকালেই পৌঁছে যাব। হ্যাঁ, আর তার পরে দুই দিন থেকে না হয় চলে আসা যাবে। ঠিক আছে। আমি বলছি ওখানকার অনেকেই কাজে মোটামুটি

সেটাই, বেশ আচ্ছা কিভাবে কখনো করিনি মানে solo বলতে মানে একা কখনো যায়নি কোথাও। family র সাথে গেছি একা কখনো যাইনি কোথাও। বন্ধু-বান্ধবদের সাথে বেশ ভালো মজা করে ঘোরা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বেশ মজা হবে। শুনে মনে একটা excitement কাজ করছে শরীরে মধ্যে এখন।

ঠিক আছে তুই চল তাহলে। আমাকে জানাস হ্যাঁ? বাড়িতে কথা বলে।